দিয়ে এবার ওগুলো আনতে গেলাম মানে একটা টোটা, বন্ধু টোটো আছে আমার, হ্যাঁ, ওই বন্ধুটাকে নিয়ে আনতে গেলাম দিয়ে ওগুলো আনতে সবকিছু করতে প্রায় বারোটা বেজে গেল মানে রান্না না চাপাতেই বারোটা বেজে গেল তাহলে।

দিয়ে রান্না করতে আর করতে করতে প্রায় তিনটে সাড়ে তিনটে চারটে এইরকম খাওয়া দাওয়া করতে, ওই late একটু বেশি খাওয়া হয় না না, আমাদেরও অমনি late হয়ে গেছিল নিয়ে আমি তো মানে খেতেই পারিনি বাপরে একটু মানে যতটা ধর কি বলবো একটা,

তারপর ধর তারপর দিন অফিস যেতে হবে এই নিয়ে ধর যদি শরীর খারাপ হয়ে গেল তো সেগুলো ধর আবার অতটা ধর matter ও করে। খাবার ধর রোজ ই পাবি but শরীর খারাপ হয়ে গেলে আর,

তারপরও তো পাশে তো বোম্বানি নদী, নদীতে তুমি স্নান করেছিলেন নাকি?

আমিতো নদীতে নেমেছিলাম আরো একটা বন্ধু নেমেছিল ও বাপরে ঠান্ডা কিন্তু ঠান্ডা তো enjoy টা সেরা হল, তো নদীতে গর্ত ছিল না, হ্যাঁ গর্ত ছিল মানে কি বলতো কাছে গর্ত ছিল দূরে নেই মানে যে কাছে গর্ত টা ছিল বাড়ি তুলেছে না সেই মেশিনে করে বালি তুলেছিল,

দিয়ে ওখানটা পুরোটা খাল হয়ে গেছে, ওগুলোর জন্য গর্ত। ও মানে বেশি দূরে গেলে গর্ত নেই আর তেমন, বেশি দূরে গেলে ধর চব মানে বালির চর আছে দিয়ে গর্তটা কম,

তবে আমার, পুকুরে নামতে বা বা নদীতে নামতে খুব ভয় লাগে মানে ধর জলে যেহেতু সাঁতার কাটতে পারিনা না সেহেতু জলে নামতে ভয় লাগে। তুমি সাঁতার কাটতে জানো না? না না একবার চেষ্টা করেছিলাম তো বাপরে বাপ কি কষ্ট সেই আগেকার ইয়ে হয় না সেই যেগুলো কলসি হয় কলসিতে তো সাঁতার কাটে।

তোর কলসি নিয়ে একবার সাঁতার কাটতে গিয়েছিলাম একেবারে ওই মুখের সেই ঠোঁটটা হয় না? ঠোঁটটা কেটে গেছিল।

আর ধরো যখন উম মানে আর একটু ছোট ছিলাম, তখন নদীতে আমাদের পাশে একটা নদী আছে ধারকা নদী,

ও তাহলে তো ভালোই জানিস।

ওটা জানা ভালো মানে তাহলে অসুবিধা হয় না। but আমি জানিনা সেহেতু আমার ওই জলে টোলে নামতে খুব ভয় লাগে। হ্যাঁ সাঁতার জানাটা অবশ্যই ভালো কারণ বলা যায় না কোন সময় মানে কোন পরিস্থিতি আসে সব পরিস্থিতির মানে, দিয়ে আর বোলো? নিয়ে মেসেঞ্জোর যাবি? মেসেঞ্জোর হ্যাঁ গেলেই হয় মেসেঞ্জোর তো একটা বেশ কি বলবো picnic place plus প্রচুর লোক মানে ঘুরতে যায় ওখানে।

মেসেঞ্জোর তুমি গিয়েছো নাকি? হমম আমি ওই দুবার মনে হয় গিয়েছিলাম একবার গিয়েছিলাম আমাদের বন্ধুদের যে স্যার ওরা যেখানে টিউশন পড়তো ওদের সঙ্গে একবার গিয়েছিলাম। আর একবার যখন ক্রিকেট খেলতাম আমি যখন কোচিং করতাম এ তখন একবার গিয়েছিলাম।

ও। মানে অনেকদিন আগে গিয়েছিলাম তখন, এখন হয়তো সব পরিবর্তন হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ এখন অনেক কিছু change করে দিয়েছে but আমিও ধর ওই দুই তিন বছর আগেই গিয়েছিলাম আমিও তেমন ভাবে কিছু দেখিনি but এখনকার ধরার অনেকেই দায়িত্ব ছবিটা দেখি। দেখি যে অনেক ভালো করেছে but আমি যখন গিয়েছিলাম তখন তো ধর থাকার তো কোনো plan ছিল না but আবার ভাবছি গেলে ওই থার্টি ফার্স্ট ডিসেম্বর যাবো। তাহলে ঐখানে মানে first january তা কাটাবো ঐখানে একটা ভালো রিসোর্ট আছে আমি দেখেছি মেসেঞ্জোর এর কাছেই পুরো মানে কি বলবো একটু দূরে। হ্যাঁ দেখেছি রিসোর্টটা রিসোর্টটা বেশ ভালো মানে পরিষ্কার পরিচ্ছন্ন সেই মানে বেশ stander হমম অনেক বোরো আর ওখান থেকে ধর আহ ওই মেসাঞ্জরের য dam টা আছে ওই dam টা দেখাও যাই অনেকটা, ওই জলগুলো। ঠিকই বলছো।

এবার ধর thirty first এ ডিসেম্বরে গেলে মানে অনেক enjoy হবে ধর মানে, প্রথম বার ধর অন্য কোথাও যাব তো ওটাই plan করা আছে। আর ধর বন্ধু গুলোর মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে আমাকে ওই ই দেখি না যে ওখানে যাব টাকা খরচ হবে হেন হবে তেন হবে ওসব দেখি না গিয়ে ভাই তো ধর আসতে যাবে but মজাটা যেটা আছে না ওটা ধর।

সেতো বটেই মজাটা তো mai না এখন।

যখন তুমি সংসারে পরে যাবে তখন তো ও তুমি এরকম ভাবে যেতে পারবে না। ওটাই ওরা ধর যেমন সবাই আহ সংসার হয়ে যাবে বিয়ে হয়ে যাবে তখন তো ধর আর কেও কোথাও যাবে না, তখন তো সব family নিয়ে যাবে। সেটাই bachelor party মানে সে আনন্দ। আর তো খুব জোর ধরে যদি ওরা থাকে খুব জোর আহ তিন বছর max to max তিন বছর max to max তিন বছর এখন তেইশ খুব জোর পঁচিশ ছাব্বিশের মধ্যে দেখবি সবকটা settle হয়ে গেছে। সেটাই তুমিও হয়ে যাবে settle ওটা কথা নয়। আমার কথাটা আলাদা আমার মানে চিন্তা ধারা ও আলাদা but ওই দেখা যাবে তখন ঠিক আছে। আরে শুনলাম নাকি তোমার বিয়ে ঠিক হয়েছে।

একটা বন্ধু বলছিলো মানে জি ই তোমার বিয়ে ঠিক হয়েছে। আমার হাসালি তো ভাই।

এই তাবলে এখন এখন কিছু করি না কিছু না এখন কে ভাই মেয়ে দেখবে। কেন? অফিসের কাজ করছো বলছো তা আবার কি। না না তাবলে এখন এখন বয়েস তা কি enjoy কবে করবো? এটাও ঠিক.

জিজ্ঞাসা করছে তোমার love marriage না arranged marriage মানে ও ভাবতো arranged marriage,

আমি তো নিয়ে পালিয়ে এসছিলাম না মানে love marriage, হম একদম উঠাকে লেকে আয়েঙ্গে না, মানে আমি নিয়ে পালিয়ে এসেছিলাম না দুজনেই এসছিলাম। ওটাই তো ছেলেমেয়ে রাজি তো বাবা কি করবে নিয়ে মেসেঞ্জার তাহলে ওরকম ঘুরে এসো হা যে বোট গুলো হয় না স্টিমার যেগুলো বলে, হ্যাঁ speed boat. speed boat গুলোতে তো তুমি তো চেপেছ? হা ওগুলোতে মনে হয় একবার চেপেছি, আরে ওগুলো এখন এত ফাঁকি দিচ্ছে মানে এই গতবার এই আমাদের ডিসেম্বর ডিসেম্বরের first week একটা বন্ধু গিয়েছিল একটা বন্ধু বলতে আমাদের, আমাদের সমবয়সী যে পাড়ার বন্ধু গুলো আছে,

ওরা গিয়েছিল তা বলছে মনে হয় একশো কুড়ি টাকা করে টিকিট নিয়েছে ওদের কাছে ঠিক আছে,

তা বলছে একবার কেবল দূরে গেল middle দু পাক মেরে নিয়ে চলে এলো মানে একশো কুড়ি টাকা টিকিট,

আরে দেখোনা ওদের income টা দেখো কারণ একটা boat ধরো চাপছে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয়. ছয় জন আর বড় যদি হয় তাহলে ধর মানে minimum কুড়ি জন কুড়ি জন, না আমি কোনগুলো বলছি বলতো speed boat যেগুলো বিশাল speed এ যাচ্ছে,

আরে বড়টায় দেখো না তুমি একশ কুড়ি কুড়ি জন ধরো একটা মানে খাপে যেটা বলে,

সেটা তে দু হাজার করে ইনকাম মানে যাচ্ছে এক পাক ঘুরে আবার চলে আসছে মানে কতটুকু সময়?

তাহলে কিন্তু একটু ঘোরানো উচিত যেহেতু একটা ধরো আমাদের দশটা friend মিলে চেপে ছিলাম মানে আগেরবার মানে দু হাজার সতেরো আঠেরো যখন তখন. এই একটু ঘুরিয়ে নামিয়ে দিল মনে হচ্ছে টাকাটা একেবারে কি বলবো বুকে লাগলো, জলে গেছিলাম ঘুরতে জলে চলে গেল টাকাটা, সেটাই মানে তখনকার দিনের মানে একশো কুড়ি করে নিয়েছিল আমাদের দশ জন মানে প্রায় বারোশো প্রায় পনেরো শো টাকা হয়তো।

ভালো তো একটু ঘুরানো উচিত ছিল, হম তা ছিল but কি করবি বল? তারপর ধরো ওই যে থেকে নিচে নেমে যেগুলো থাকে না পাথর প্রচুর,

দিয়ে ওই করে একটু মাঁচার মত করে দিয়েছে মানে লাফিয়ে পার করা যাবে but ধরো যে মেয়েগুলো যাচ্ছে মেয়ে বা মহিলা বা একটু বয়স্ক তারা লাফিয়ে পারবে না, হ্যাঁ হ্যাঁ ওখানেও টাকা তুলছিল না, হ্যাঁ মানে জটা মানুষ যাচ্ছে তা পাঁচ টাকা করে নিচ্ছে, পাচ টাকা মানে ভাবো যে একটা দিনে মনে হয় ওখানে এক হাজার মানুষ তো যায় ঠিক আছে,

মানে চিন্তা কর মানে সামান্য একটা বাঁশের মাচা করে দিয়ে কত টাকা income হচ্ছে, ওখানে। ওটাই ভাবছি ওখানে চলে যাবো ঐসব ই করব। তোমাকে দেবেন না যে ওদের লোকাল না এটা.

জলের উপর হেঁটে যাওয়া যাবে তেমন তো ধর তো গর্ত নেই just একটু জল আছে. কিন্তু ব্যাপার ধরো কেউ যদি বুট পড়ে আছে না ভিজে যাবে সেরকম ব্যাপার আছে সেগুলো ধরো পার হচ্ছে, হ্যাঁ তারপর ওদের আবার কি বলতো ওই একটু একটু করে রাস্তা কেটে দিয়েছে জঙ্গল গুলো পাহাড়ে ওঠার জন্য তো ওখানেও আবার টাকা নিচ্ছে,

বা সাইড এর opposite এ একটা পাহাড় আছে দেখবে ওখানে আছে এরকম। ওখানে ওঠার জন্য টাকা লাগে। তো কি করলাম আমি যখন প্রথম বার যাই ধরো পাহাড়ে মনে হয় কতবার চেপেছে ঠিক নাই ঠিক আছে তো দেখলাম বারবার চাপবো বারবার টাকা দেবো পিছু দিকে একটা রাস্তা আছে opposite. হ্যাঁ আমরা যখন boat উঠেছিলাম না তখন আমরা কি করলাম দেখ আমরা ওই পেছনদিকে একটা side গেলাম দিয়ে ওই side দিয়ে জঙ্গলের ভেতর ঢুকে গেলাম এবার, ওইদিকে তো ধর রাস্তা কাটা নেই ওদিকে ধর গোটাই জঙ্গল এবার আমরা দেখলাম যে ওদিকে উপরে উঠতে হবে ওপরে উঠে আবার যেতে হবে তা আমরা ওই একটা সবাই মিলে আমরা যে তারা দু তিনজন সামনে তারা ছিলাম সবাই মিলে, লাঠি কাটলাম কটা নিয়ে লাঠিটাকে ভালো করে ধর মানে পাথর টাকে ঘষলাম just ধর জানো সামনে দিকটা ধরে একটু ধরালো থাকে বলা তো যাইও না কথা কি চলে আসে।

নিয়ে এবার তাই জন্য ধারধার মানে একটু খোঁচা খোঁচা করলাম নিয়ে এবার ওখান থেকে সব রাস্তা গুলো কাটতে লেগে গেলাম লাঠি দিয়ে সরাতে লেগে গেলাম, দিয়ে সরিয়ে সরিয়ে অনেক,

হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ মেইন রোড যেটা উঠছে না ওটা পুরো মানে একটু গিয়ে পড়ছে ওখানে,

তারপর ওখানে যা জিনিসপত্রের দাম গো মানে কি বলবো?

মানে আমি একটা টিপস কিনতে গেলাম পাঁচ টাকা দাম তো ওরা নিচ্ছে সাত টাকা দু টাকা extra.

একটা কাঠি কিনতে গেল মানে কাঠি যাই হোক নিয়ে যেতে মানে ভুলে গেছে যারা মানে একটু smoke করে তারা পাহাড়ে উঠে গেছে,

তো আমি একটা কাঠি আনতে দিলাম বলছে দু টাকা দাম যে তখন আট আনা নিতো যে কাঠিটা,

বিশাল ব্যাপার, কি করবি বাইরে গেলে ওই গুলো অসুবিধা হয় ওদের ওদিকে ধর অতগুলো দোকান নেই ওদের ওই নিজেদের মধ্যে যে দোকান গুলো আছে ব্যাস নিয়ে চলে, সেটা কারণ ধরো ওরা তো সেই কি বলবো? মানে আদিবাসী যেটা মানে আদিবাসী তো ওরা না?

ওদের ধর কিন্তু income কিন্তু ওই মানে আমাদের যে পিকনিকের সময় ওটা না তাছাড়া ওদের income কিছু নেই, না না তাছাড়া ওদের income ওই ওই কটা মাস ই ওদের income করা নাই ব্যাস তারপর ধর তেমন কোন লোক আসেনা আর বেশিরভাগ বাইরে থেকে লোক এলে তো ধর tourist sport spot গুলোতেই থাকে, তো তখন আর ওদের কোন income হয় না. সেটাই দিয়ে তাহলে সামনের weekend তাহলে আমাদের গ্রামে ঘুরতে এস তা. হ্যাঁ হ্যাঁ যাবো একদম যাবো দেখি কিছুদিনের মধ্যেই যাব,

আরে ভাই আমাদের তো গ্রাম না তার জ ন্য বলি নি গ্রামে ঘুরতে এসো আমি বলব যে আমার শহরে ঘুরতে আই. কিন্তু তুমি তো তাও বোলো নি না বলাম তারপর তুমি এখন বলবে হয়তো যে এসো ঘুরতে তুমি, তোকে অনেক আগে বলেছি তুই তো আসছিস না. আরে time পাচ্ছি না, এই অফিস ঘর অফিস করতে করতে time শেষ। ওটাই, কদিন ছুটি পাই গোটা family তারপর বন্ধু তারপর কেনাকাটা তারপর বেড়ানোর সব একটা দিনে করতে হয়, হম ঠিক আছে বন্ধু তাহলে পরে কথা হবে হ্যাঁ,

হ্যাঁ good night তবে বেড়াতে এসো ঠিক আছে. হ্যাঁ হ্যাঁ যাবো তুইও আসিস। ঠিক আছে,